এটা অটো স্ট্যান্ড আম দুটো ছেলে দাঁড়িয়ে আছে আম একটা ছেলে দাঁড়িয়ে রয়েছে আর হুম হলুদ রঙের উম জামা পরে।

একটা বাগান আছে। বাগানের চারিপাশে রাস্তা আছে। রাস্তা আছে রাস্তার চারিপাশে গাছ আছে গাছগুলো সবুজ রঙের গাছ। উম এক এক লাল রঙের উম গে গা-উম জাগা রয়েছে --

একটা গাড়ি দাঁড়িয়ে আছে আ গাড়িটার রং আ গোলাপি আর লাল আ একটা টোটো দাঁড়িয়ে আছে আ টো--

দুটো টোটো দেখতে পাচ্ছি। দুটো ছেলে দাঁড়িয়ে আছে। ছেলেটার মুখে ম্যন্স দেওয়া মুখে ম্যন্স দেওয়া রয়েছে জামা পরা রয়েছে। হালকা গোলাপি রঙের জামা ব্লু রঙের প্যান্ট একজনের নীল প্যান্ট নীল জামা আর হলুদ রঙের হালকা হলুদ রঙের প্যান্ট পরা রয়েছে।